মোমবাতি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানো রয়েছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি দুহাজার উনিশ সালের মেলা।

যেখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

এবং আশেপাশে প্রচুর গাছপালা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি এ--

জেরক্সের দোকানটির পাশে আরেকটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

এর সামনে লেখা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ।

এবং একটি কাঁচের তৈরি দরজাও রয়েছে।

এবং এখানে বিভিন্ন ধরনের পোশাক দেখতে পাওয়া যাচ্ছে।

পোস্টার টাঙানো আছে যেটাতে লেখা আছে দিয়া টেক্সটাইল প্রতিষ্ঠিত বস্ত্র বিক্রেতা এখানে সুলভ মূল্যে সকল রকমের রেডিমেড পোশাক পাওয়া যায়।

স্বাস্থ্য কেন্দ্রটির নাম হচ্ছে রানির বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা পোস্টারে লেখা রয়েছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি পরীক্ষাকেন্দ্র।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি মুদিখানার দোকান।

গুগল পয়ের একটি স্ক্যানার দেখতে পাওয়া যাচ্ছে।